আচ্ছা আচ্ছা ও সরি এটা শপিং মল আ শপিং মল-এ বিভিন্ন রকমের জিনিস দাঁড় করানো আছে যেরকম আমরা দেখতে পাচ্ছি বাইক মোটরবাইক উম-ম-ম তারপর--

ক্রোম -টা আপডেট করনা।